এখানে একটা বাস গাড়ি দেখা যাচ্ছে গাড়ির রং গোলাপি রঙের এবং এই গাড়িটি রাস্তার উপর | এবং কিছু মানুষকে এই গাড়িতে উঠতে দেখা যাচ্ছে।

এবং সেটার ভেতর দিয়ে কিছু মানুষ কে হেঁটে আসতে ও দেখা যাচ্ছে ।

চারিদিকটা প্লাস্টিক দিয়ে ঘেরা রয়েছে। দেখে মনে হচ্ছে এই গাড়িটাকে রং করা হচ্ছে। এবং একজন ব্যক্তি বালতি হাতে নিচে বসে আছে।